এবং দু সাইড -এ বাঁকি কিছু না কিছু রাস্তা আছে এবং একটি গেট -ও আছে। তবে তা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না ।

দেখে মনে হচ্ছে অফিসের দপ্তরের অনেক লোক বসে আছেন ।

এবং তার মাঝ খানে কৃত্রিম কিছু গাছ এনে রাখা হয়েছে সাজানো হয়েছে।

উপর থাকে অনেক বাড়ি ঘর দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে এবং তার থেকেও সবচেয়ে বড়ো সুন্দর হচ্ছে জান এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর কি। মানে এই ছবিটাতে ।

সাইড -এ সাইড -এ লোম গুলো আছে--

এটি জলপাইগুড়ি সিমেন্ট কারখানা ।